তার পিছনে একটি মাজার মাদার মেরির মূর্তি রয়েছে।

এখানে আমি কিছু কাপড় দেখতে পারছি একটি দুকানের মধ্যে।

এই দোকানটা গেরুয়া রঙের রং করএ দেওয়া হয়েছে।

এটা একটি দুটো দোকানের ফটো দেওয়া রয়েছে এক জায়গায় ওয়েলকাম বেবি দিয়ে বাচ্চাদের কাপড় চোপড় রয়েছে।

এখানে আমি ডানদিকে একটি বড় জুতোর র‍্যাক দেখতে পাচ্ছি এখানে নি বিভিন্ন জুতো রয়েছে।

নীচে একটি সৌরজগতের ছবি আঁকা রয়েছে।

এখানে একটি লোককে কিছু জিনিস সারানোর দেখা যাচ্ছে।

এটার পাশে একটি বড়ো মাচার ঘর দেখা যাচ্ছে এখানে সামনে একটি পাহাড় দেখে মনে হচ্ছে এটির পাশে একটা পুকুরও রয়েছে।

তিনজন তিন রকমের জিনিস নিয়ে রয়েছে।

মনে হচ্ছে পাশে ঝালির নীচে অনেকগুলি গাছ রয়েছে তার সামনে একটি টিনের চাল দিয়ে ঘর আছে।

আর বাইকের পিছনেও আরো কিছু বাইক পার্কিং করে রাখা হয়েছে এটি একটি টিনের ঘর দেখে মনে হচ্ছে।

এখানে একটি ক্যাবিনেট দেখা যাচ্ছে সেটার ওপরে একটি ল্যাপটপ আছে।

এখানে একটি ফিল্ডের মধ্যে অনেকগুলি গাস রয়েছে।

এইখানে এইটার ছাদটা লাল রং দেখা যাচ্ছে।

দুটি জলের বোতল আর দুটি অরেঞ্জ ফ্লেভার নীচে টিস্যু পেপার আরো বিভিন্ন জিনিস রয়েছে।

এখানে আমরা অনেকগুলি লাল রংয়ের চেয়ার দেখতে পাচ্ছি সেখানে অনেক লোক বসে রয়েছে।

এই ছবিটিতে আমি খুব প্রাকৃতিক সুন্দরর্যর একটি বর্ণনা দেখা যাচ্ছে।